এখানে আমরা একটি দেখতে পাচ্ছি একটি বিয়ে হচ্ছে এবং বিয়েতে প্রচুর লোকজন রয়েছে এবং ঠাকুর মশাই মন্ত্র পড়ে তাদের কাপড়ে গিঁট দিয়ে দিচ্ছে দুজনের দুজনের কাপড়ে।